এখন যে ছবিটি দেখছি ছবিটি একটি বইয়ের দোকান | এখানে বই ছাড়াও --

এবং এখানে মাটির ওপর গাড়ি গুলি রাখা আছে।

এখানে আমি একটি খাট দেখতে পাচ্ছি। খাটের ওপর বিছানা করা আছে।

নদীটিইর উপরর কিছু পাখির দোল আপন মনে উড়ে চলেছে এবং নদীটির পাশেএ বাড়ি গুলি সুন্দর লাগছে।